স্কুলে একদিন পাথর আর ধাতুর ব্যবহার নিয়ে কথা হচ্ছিল। সালাম তখন রুবির দাদুর কথা গল্পটা দিদিমনিকে বলল। শুনে দিদিমণি বোর্ডে শিল নোড়া, হামানদিস্তা আর মিকশ্চার মেশিনের ছবি আঁকতে বললেন। পৃথা আঁকল। দিদিমণি বলল, এবার তন্ময়কে ডাকলেন। জানতে চাইলেন বলতো এই তিনটির মধ্যে কোনটি ব্যব হারে মানুষ আগে শিখেছে? তন্ময় বলল শিল নোড়ার ব্যবহার। কারণ পাথরের ব্যবহার মানুষ আগে শিখেছে। দিদিমণি বললেন, তারপরে কোনটা? সালাম বলল, ধাতুর হামানদিস্তা পাথরের পরে মানুষ ধাতুর ব্যবহার শিখেছে। তার

বলেছেন। অনেকে পুরোনো দিনেও পাথরের হামানদিস্তার ব্যবহার জানত। আজও কিন্তু পাথরের হামানদিস্তা ব্যবহার করা হয়। পৃথা বলল, তাহলে মিকশ্চার মেশিন এসেছে সবশেষে। কারণ বিদ্যুতের ব্যবহার মানুষ অনেক পরে শিখেছে। দিদিমণি বললে এটা ইতিহাসের গল্পের গোড়ার কথা।

এর সঙ্গে তোমার আরেকটা কাজ করলে কেন এই তিনটি জিনিস আগে পরে এসেছে তার কারণটা বললে আগে পরে হওয়া কারণ, ম~ মানে কেন আগে ও পরে এটা জানতে হবে। ইতিহাসে গল্পের এর পরের ধাপ এটাই। অরুণ বলল, তার পরের ধাপ কি? দিদিমণি বললেন, এবারে প্রশ্ন করতে হবে। কিভাবে মানে কিভাবে মানুষ পৃথিবী পাথরের শিল নোড়া ব্যবহার শিখল? আবার কিভাবে ধাতুর হামানদিস্তা বানাতে পারল? সেই সঙ্গে জানতে হবে এইসব কাজ কোথায় হলো কারণ এক জায়গায় কিছু মানুষ একটা সময়ে একরকম কাজ করতো। আবার অন্য জায়গায় অন্য মানুষ ওই একই সময়ে অন্য রকম কো~ কাজ করতো। তাই কবে, কেন, কিভাবে, কোথায় দিয়ে ইতিহাসের গল্প শুরু হয়।

সুন্দর একটা বাড়ি ছিল। শ্যামলের মনে হয়েছিল অনেক অনেক দিন আগের কথা জানা যায় কিভাবে। ইতিহাসের ক্লাসে কি দিদিমণি কি সেটাই

জানা যায় কিছু কথা। বয়স্ক মানুষদের কথা শুনে কিছুটা জানা যায়। তবে যদি খুব পুরোনো দিন হয় যে সময়ের ছবি নেই, লেখা নেই সেই সময়ের কিছু মানুষ আজ বেঁচেও নেই। সেই সব দিনের অনেক কথাই ইতিহাসের বইয়ে পড়া পড়ে জানা যায়। আবার গল্পের অনেক পুরোনো দিনের কথা লিখা থাকে। তবে মনে রেখ গল্পের বইতে লেখা পুরোনো দিনের সব কথা ইতিহাস নয়। ধর রূপ কথার গল্পের তোমরা ডানাওয়ালা পঙ্খিরাজ ঘোড়ার কথা পড়। তেমন ঘোড়া কিন্তু অনেক দিন আগে ছিল না। সেটা মানুষের মনের কল্পনা। ইতিহাসের কথা তেমন মনগড়া নয়। তাই পুরোনো দিনের যেসব কথা বলে থাকে তা সব সময়ই ইতিহাস। নয়। ধর আদিম মানুষ ডানাওয়ালা ঘোড়ায় চড়ে

অরুণ বলল, আচ্ছা দাদু ইতিহাসে খালি মানুষের কথা বলা থাকে কেন? দাদু বলল, মানুষ ছাড়া আর কেউ

কেউ। মানুষের সেসব জানার দরকার হয়। তাই মানুষকে পুরোনো দিনের কথা জানতে হয়। পুরোনো দিনের কথা ইতিহাসের কথা তাই ইতিহাসে বেশিরভাগ মানুষের কথাই থাকে। তবে তার সঙ্গে থাকে পরিবেশের কথা। মানুষ কিভাবে এই পরিবেশের সঙ্গে মানিয়ে চলেছে সেসব কথা। সেই সঙ্গে মানুষের নানা কাজ-কর্মের খোঁজখবর। কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখল, কিভাবে পোষাক পড়তে শিখল, কিভাবে ছবি আঁকতে পারতে শিখল কিভাবে পড়তে লেখতে শিখল

গান গাইল, বাজনা বাজাল, রকেট তৈরি করল, সেই কবেকার আদিম মানুষ স্কুলে যেত না আজ তোমাহ তোমরা কত শক্ত অংক কর। কম্পিউটারে কাজ কর। এই এত সব কবে, কেন, কিভাবে, কোথায় হলো? সেসব কথাই পরদিন ক্লাসে দিদিমণি বললেন, ইতিহাস বুঝতে হলে ভূগোল জানতে হয়। এ কথায় সবাই তো অবাক! ওদের ভূগোল বই আর ইতিহাস বই আলাদা, আলাদা ক্লাস হয়।

তাদের রোজকার কাজ-কর্মে নদীর কোনো গুরুত্ব আবার অনেক মরুভূমি অঞ্চলে থাকেন। তাদের জীবনযাপনের ক্ষেত্রে নদীর গুরুত্ব কম। দেখবে মরুভূমির লোকেরা অনেকে উটে চড়ে যাতায়াতের করেন। আর নদীর কছে যারা থাকেন তারা অনেকেই নৌকোয় যাতায়াত করে। এবারে দেখা দেখো আমরা অনেকে নদী পেরুতে নৌকায় চড়ি। আবার রাজস্থানে উট আছে। সেখানে লোকে মরুভূমি পেরুতে উটে চড়েন, এটা অনেকদিন থেকে হয়ে আসছে। তাহলে পশ্চিম বঙ্গে যানবাহনের ইতিহাসে জানা যাবে নৌকার কথা। অন্যদিকে রাজস্থানে যানবাহনের ইতিহাসে থাকবে উটের কথা। এখন একেকটা জায়গায় যানবাহনের ইতিহাস আলাদা হলো কেন? কারণ পরিবেশ ও ভূগোল আলাদা। আর তাই এক এক পরিবেশ অঞ্চল ইতিহাস এক এক রকম। আবার পোষাক, যানবাহন, ব্যবসা-বাণিজ্য, কাজ-কর্মে নানান তফাৎ। খুব ছোট জায়গায় খুব বড় জায়গা। সেখানেও একটা ঘটবে। ধর সমতল অঞ্চলে লোকেরা ভাত বেশি খান কেন? রাহুল বলল, সমতলে ধান চাষ বেশি হয় তাই। দিদিমণি বললেন, ঠিক। পলাশ বলল, কিন্তু আমার কাকা রাজস্থানে থাকে। ওখানে ধান চাষ বেশি হয় না। কাকার বাড়িতে রুটি বেশি খাওয়া হয়। দিদিমণি বললেন, এভাবে মানুষের বেশিরভাগ কাজ-কর্ম তার পরিবেশ ভূগোল মাফিক চলে। তাই ইতিহাস বুঝতে গেলে সবসময় ভূগোলটা জানা দরকার। মনে আছে ইতিহাসের গল্পে দুটো কথা ছিল, কেন এবং কোথায়। সেই কেন এবং কোথায় জানার জন্য পরিবেশ এবং ভূগোল জানা দরকার। দিদিমণি বললেন, তোমরা সবাই এখনকার ভারতের মানচিত্র দেখেছো? তবে এই মানচিত্রটা সবসময় এমন ছিল না। অনেক অনেক দিন আগে ভারতের মানচিত্র অন্যরকম ছিল। বিরাট সেই অঞ্চলকে

অঞ্চল। সেখানে নানারকম পরিবেশ ও মানুষ পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি সব মিলিয়েই উপমহাদেশের পরিবেশ। মানুষের খাবার, পোষাক, বাড়িঘরও নানারকম। এই হরেকরকম মিলেমিশে বিরাট এলাকা নিয়ে ছিল ভারতীয় উপমহাদেশ। তার উত্তর দিকে ছিল পাহাড়ি অঞ্চল, সিন্ধু ও গঙ্গা নদীর দুই পাশের বিরাট সমভূমির অঞ্চল। বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকের তিন কোণা অঞ্চল। এই নিয়ে তৈরি হয়েছিল ভারতীয় উপমহাদেশের ভূগোল। ভারতী ভারতীয় উপমহাদেশকে একসময় ভারতবর্ষ বলা হতো। ভারত ছিল পুরোনো একটা জনগোষ্ঠি। ওই জনগোষ্ঠির যে অঞ্চলে থাকত তাকে বলা হতো ভারতবর্ষ। ভারত শব্দের একটি অর্থ ভারতের বংশধর। তাতে ভারতবর্ষ বলতে সবসময় কিন্তু ভারতীয় উপমহাদেশকে বুঝাত না। একদিন দিদিমণি বললেন আজ আমরা পুরোনো দিনের হিসাব করা শিখব। তোমার মনে আছে ইতিহাস শিখার প্রথম ধাপ কি? সবাই বলল, কবে এই প্রশ্ন করা দিদিমণি বললেন, ভারতের প্রথম যাত্রী নিয়ে ট্রেন কবে চালু হয়? সবাই বলল, আঠারোশো তিপ্পান্ন সালের ষোলই এপ্রিল। দিদিমণি বললেন, বাহ! বেশ মনে আছে তো। এবারে বলতো মানুষ কবে চাকা আবিষ্কার করেছে? কবে আগুন জ্বালাতে শিখেছে? এই দুটো দুটোর উত্তর ওরা জানে না। দিদিমণি বললেন উত্তরগুলো তোমাদের খুঁজে বার করতে হবে। পারবে তো? সবাই রাজি? দিদিমণি বললেন, একটা সময় ছিল যখন ঘড়ি ছিল না। ক্যালেন্ডারের লেখা ছিল না। মানুষ লিখতে পারতো না। তাই কেউ সাল তারিখ দিয়ে লিখতে মৃত কবে মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল? অনেক অনেক পুরোনো দিনের হিসেব নিয়ে সেই জন্যই মুশকিল হয়। তবো আজকে কাজের সুবিধার জন্য নানাভাবে ভাগ করতে হয়। পুরোনো সময়কে এই ভাগগুলোর হিসেব

বোধ ব্যবহার করা হয। সেটা হলো যুগ। মোটামুটিভাবে অনেক লম্বা একটা সময় বুঝাতে যুগ কথাটা বলা হয়। আবার ধরো হাজার হাজার বছর এই পৃথিবীতে বরফ জমেছিল। সেই লম্বা সময়টাকে বুঝাতে হাজার হাজার বছর এই পৃথিবীতে বরফ জমেছিল। এই লম্বা সময়টাকে বুৃঝাতে তুষার যুগ কথাটা বলা হয়। একসময় মানুষ তামা, ব্রোঞ্জ, লোহার এইসব ধাতুর ব্যবহার শিখল। সেই সময়টাকে বুঝাতে ধাতুর যুগ বলা হয়। কিন্তু ধাতুর যুগের মধ্যেও ভাগ আছে। যখন ধাতু তামার ব্যবহার জানত সেটা তামার যুগ তেমনি পরে যখন লোহার ব্যবহার শিখল তখন শুরু হলো লোহার যুগ। তবে লোহার যুগেও পাথর, তামা, এসবের ব্যবহার বন্ধ হয়ে গেল না কিন্তু লোহাই তখন সবচেয়ে বেশি কাজে লাগল। লোহার যন্ত্রপাতি ব্যবহার করেই মানুষ সহজে কাজ সারতে পারল তাই ওই সময়টার নাম হলো লোহার যুগ। কিন্তু ঠিক কবে কোন যুগে শেষ হলো? এসকল প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়। তাই সেসবের উত্তর দিতে গিয়ে একটা কথা জুড়ে দেওয়া হয় আনুমানিক কার মনে অনুমান বা আন্দাজ করে নেওয়া হয়েছে এমন অনেক সঙ্গে অনেক সময় পুরোনো দিনের সাল তারিখ আন্দাজ করে নিতে হয়। সময়ের হিসাবের সঙ্গে আনুমানিক কথাটাও ব্যবহার করা হতো। ইতিহাস কত পুরোনো দিনের কথা বলে? এক সময় মানুষ লিখতে পারতো না, সেই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হয়। এই সময়কে অনেকটা প্রাগৈতিহাসিক

আবার এক সময়ে মানুষ লিখতে শিখল। কিন্তু সেই সময়কে পাওয়া সব লেখা আজও পড়া হয়নি যায়নি। অর্থাৎ পুরোনো সময়ের লেখা পাওয়া যায় কিন্তু পড়া যায় না। সেই পুরোনো সময়টাকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। যে সময়ের লেখা পাওয়া যায় ও পড়া যায় না পড়া যায় তা হলো ঐতিহাসিক যুগ। তবে এই ভাগাভাগিগুলো নেহাতই কাজ চালানোর জন্য করা ইতিহাস পুরোনো দিনের কথা বলে। সে যত পুরোনোই হোক। তখন মানুষ লিখতে পারুক আর নাই পারুক সেসব লেখা পড়া যাক বা না যাক। পুরোনো দিনের কথা ইতিহাসের কথা। মানুষের লিখতে শিখার পর থেকে সহজ হলো পুরোনো দিনের কথা জানা। তাই কবে প্রশ্নের উত্তর পাওয়া যেতে লাগল অনেক সহজে। আনুমানিক কথার দরকার কমে এলো আস্তে আস্তে সময়ের হিসাব করা সহজ হলো। সাল কথাটা তোমরা জান। সাল বুঝাতে অব্দ ও বছর কথাগুলো ব্যবহার হয়। ইতিহাসে নানা রকম অব্দের ব্যবহার দেখা যায়। কোনো বড় বা জরুরি ঘটনাকে ধরে অব্দ গোনা হতো। রাজাদের শাসন ধরেও অব্দ গোনা চালু ছিল। যেমন কণিষ্কাব্দ, গুপ্তাব্দ, হর্ষাব্দ ইত্যাদি। কুষান সম্রাজ্ঞের মধ্যে সেরা ছিলেন কনিষ্ক। তিনি সিংহাসনে বসে েএক নতুন অব্দ গোনা চালু করেন। সেই অব্দ গোনাকে কনিষ্কাব্দ, কনিশযুক্ত অব্দ বলে। কিনষ্কাব্দের আরেক নাম শকাব্দ। আর ধরা হয় আটাত্তর খ্রিষ্টাব্দে কনিষ্কাব সিংহাসনে বসেন। তাহলে খ্রিষ্টাব্দ থেকে আটাত্তর বাদ দিলে কত শকাব্দ তা জানা যাবে। গুপ্ত সম্রাট প্রথম গুপ্ত চন্দ্র চন্দ্রগুপ্ত একটা অব্দ গণনা চালু করেন তাকে

গণনা শুরু হয়। হর্ষবর্ধনও রাজা হওয়ায় সময় ছয়শো ছয় খ্রিষ্টাব্দ থেকে হর্ষাব্দ গণনা চালু করেন। যিশুখ্রিষ্টের জন্মের ধরে যে অব্দ বা সাল গোনা হয় তা হলো খ্রিষ্টাব্দ খ্রিষ্ট যুক্ত অব্দ আর খ্রিষ্টাব্দ অনুসারে ধারণার সাধারণভাবে ইতিহাসের সাল তারিখ হিসাব করা হয়। যিশু জন্মের আগের সময়কে বলা হয় খ্রিষ্ট পূর্বাব্দ। পূর্ব মানে এখানে আগের তাহলে খ্রিষ্ট পূর্বাব্দ মানে হলো

বল কি করছিস খাওয়া দাওয়া হয়ে গেছে ? কার সাথে শ্রাবনীর সাথে? আচ্ছা আচ্ছা বুঝলাম। আমি তোর আর সোহেলের ব্যাপারটা বলে দিই বুঝলি?

বলছি যদি হয়ে যায় তোদের এখানে এরকম এর মানে এটা নয় আমি যে কাজটা করছি সেটাই তোকে করতে হবে। ঠিক আছে? তোর তোর অন্য কারো অন্য department দিতে পারে তোকে বুঝলি না বাইরেতেও ঘোরার ব্যাপার না এবারে কোন কোন আবার এমন এমন department আছে যেখানে তোকে নাও যেতে হতে পারে management দিয়েছে ঠিক আছে তো management আমাকে কি করতে হবে management একটু income বেশি হয় ঠিক আছে মানে salary ছাড়া মানে salary তোরও যা হবে আমারও তা হবে। স্বাভাবিক ব্যাপার ঠিক আছে আমার আর কি আহ scope বেশি যেহেতু আমাকে ডাক্তারের সাথে deal করতে হয় তার জন্য আমার scope টা বেশি একটু income scope টা বেশি এর মানে এটা নয় যে খাটনি বেশি বুঝলি আর গল্প হচ্ছে সব আর canteen আছে তুই canteen যা খুশি খা কোন ব্যাপার না। ঠিক আছে মানে কোন কাজই নেই মানে দুপুরের পর থেকে কোন কাজে নেই। কোন সময় একটা থেকে কোন সময় দুটো থেকে তারপর আর কোন কাজ নেই। তেমনি যেগুলো মানে পুরোপুরি office মানে তোকে কারো সাথে দেখা করতে নাও হতে পারে ঠিক আছে শুধু পুরোপুরি তোকে customer সাথে deal করতে হচ্ছে ঠিক আছে তো ওই department দিলে তোকে সারাক্ষণ ওই যে customer আসছে একটা তোর যে মানে একটা ওই স্বাস্থ্য সাথী department আছে তোলায় তলায় কাস্টমারের লাইন লাগবে? সেই আধার কার্ডগুলো নিয়ে তোকে কিছু একটা করতে হবে কিন্তু ওই ওটা আমি কোনদিন অ hospital নাও যেতে পারি । আমি ঘরে বসে phone phone করে নিলাম করে নিয়ে গেলাম না এরাম কোন ব্যাপার না। আমাকেও দেখতে আসবে না কেউ কিছু বলতে আসবে না আজকে দেখলাম সবকিছু কাজের ব্যাপার গুলো ঠিক আছে সব department দেখলাম আজকে সব hospital র সব room গুলো ঘুরলাম ICU male word female word সবকটা room দেখেছি প্রত্যেকটা room গিয়ে গিয়ে দেখেছি ভালো লাগলো বেশ সবার সাথে পরিচয় করে এ নতুন কাজে ঢুকেছি যেন মনে হচ্ছে সবকিছুর নতুন নতুন লাগছে যে কি হচ্ছে hello তো এখানে যারা চাকরি পেয়ে গেছে আর কেউ বেড়াই না। ঠিক আছে হুটহাট করে । হয় তাদের অন্য কোন hospital transfer হয় কেউ ছাড়ে না খুব কম লোক ছাড়ে বুঝতে পেরেছিস free ফ্রকটের টাকা পাচ্ছে কেন ছাড়বে ঠিক আছে তুই গিয়ে কোনদিন তার জন্য interview দিতে পারবি না কোন সময় by any chance বছরে একদম দু'জনকেও ছাড়লো এখানে source ছাড়া ঢুকে যাবে না first কথা আমি তোকে বলে দিচ্ছি ঠিক আছে আর এবারে প্রচুর সম্মান আমি বুঝে নিয়েছি এদিকে, ঠিক আছে ওখানে সবাই আমার দিদিকে report করে বুঝতে পেরেছিস ওখানে যত agent আছে যত কেউ আছে সবাই আমার দিদিকে report করে যে কোন জিনিস আমার দিদি salary সবার provide করে ঠিক আছে মানে accounts লোক provide করে accounts এর লোক দিদির পাশেই থাকে হ্যাঁ মানে আমার দিদির salary slip বানায় pay roll বানায় সবকিছু বানায় ঠিক আছে আর সবাই মানে এসে present ওদের কাছেই দেয় খাতা আছে ঠিক আছে বেরোনোর সময় ওখানেই সই করে যেতে হয় ওকে সবকিছু manage করতে হয়। কিন্তু আমাকে শুধু আমার management দেখতে হয় এখানে source ছাড়া ঢোকাটা একটু মানে একটু না পুরোপুরি impossible ধরতে পারিস। আর দিদিকে ওইভাবে ঢুকিয়ে দিল আমার দিদি এমন কি এরকম বলেছিল যে আমার ভাইটাকে এরকম কাজে লাগবে একটু করে দিন না আমার দিদি একটু emotional harassment করেছিল যে এরকম ব্যাপার ওর বাবা এরকম অবস্থা তবে একটা জিনিস normally তুই ভেবে দেখ আমার ব্যাপারে যদি এত কিছু problem আসে ঠিক আছে যখনই বলবে এই কথাটা যে আমার ভাইয়ের দুটো বন্ধু আছে তাদেরকে নাও ঠিক আছে তখন তাহলে ধরো কিছু বলবে ওরা ঠিক আছে কাজ পেয়ে যাস তো খুবই ভালো যদি না পাস আমি এখান থেকে দেখছি কারণ এই কাজটা সুখের কাজ আছে। দশটায় গেছি, ছটায় চলে এসেছি ছটা না সাড়ে ছটায় চলে এসেছি

ডাক্তারটার সাথে গল্প করলাম চা পা খেলাম ঠিক আছে? চলে এলাম এমন কোন ব্যাপার না ঠিক আছে ঠিক আছে আমাকে দেখাতে নিয়ে গিয়েছিল

যে এরকম আমার advance টাকা লাগবে, ও advance টাকা advance salary পেয়ে যাবি তুই । আবার ওটার তোর টাকা advance লাগবে তুই টাকা নিতে পারিস

এখানে রবিবারে তো এমনি permanent ছুটি মানে head ছুটি ঠিক আছে এই ব্যাপার গুলো আমার মোটামুটি বোঝাচ্ছে বলে আমি ভাবলাম ঠিক আছে হয়ে যাবে তারপর তো এটা আমাদের ছাড় দিচ্ছে ঠিক আছে তারপরে তোর ওই part time টা দেবে আমি দেখছি যদি এখান থেকে আমার proper উঠে যায় এই দু তিনটে চারটে কাজ মিলিয়ে তাহলে আমি আর দেখছি যদি in future আবার কোন দিন ঠাকুর না করে ব্যবস্থা খারাপ হয় তাহলে আমি অবশ্যই যাবো আবার ঠিক আছে কিন্তু দেখা যাক একটু আধটু লাভ তো আছেই আমি বলব ঠিক আছে কারণ একেবারে সত্যি কথা একটা আমি বলবো তোকে আমি এখন নিজেও জানিনা আমার কত salary । তুই জানিস আমার interview ফিন্টারভিউ কিচ্ছু হয়নি আমাকে কাজে ডেকে নিয়েছে আমি খুশি খুশি কাজ করছি। দিয়ে গেছে আর খালি বলেছে আজকে থেকে তোমার counting start এত ভালো মানুষ ও ঠিক আছে আমি মানে এটা আমার জিজ্ঞাসা করতে কিরকম কিরকম একটা লাগছে salary আমি আমার দিদিকে বললাম ওই তুই কত টাকা দেবে আমাকে একটু জানানা

কিছু করার নাই ভাই আট নয় in hand আমি করব। আমি বললাম ঠিক আছে আমি করব চাপ নিও না বুঝলি বুঝলি ঐতো প্রথমে ওর সাথে কথা বললাম এই ছেলেটা কালকে আমার মাথা খারাপ করে মেরে দিয়েছে জানিস বলছে অফ পারলি আপনি করে নিয়েছেন এই দেখ আমার দুটো call করার জন্য তোর সাথে কথা বলতে হচ্ছে তোর গুলো কথা বলার জন্য আমাদেরকে call করছিস। সেই তো আমাদের double double খাটনি হচ্ছে কি ওটাই তো আমাকে ওকে একজন message করেছিল ঠিক আছে আমি তোর number আর পাইনের number দুজনের number দিয়েছিলাম কালকে দিয়েছিলাম আমি ভেবেছিলাম ওর একটা করে দেব ও বলেছিল আমার একটা বাকি আছে। তারপর বলছি আমার দুটোই বাকি আছে। আমি বলছি ভাগ শালা এখান থেকে। এ আমার নিজেরই তখন complete হয়নি ও যখন আমাকে বলছে সেটা ব্যাপার না উম আমারও তখন একটা বাকি ছিল ঠিক আছে তারপরে তো আমি আর তুই মিলে করলাম তখন যখন করে পাঠালাম ও তখন আমাকে বলছে আপনি করে নিয়েছেন আমাকে পাঠাননি এই ব্যাপার আমি বললাম যে প্রিয়াঙ্কা বলে একজন আছে সে কথা বলছিল আমার সাথে ঠিক আছে সে সবকিছু জিজ্ঞাসা করছে আমাকে, ঠিক আছে কি topic কথা বলছো? কি এই করছ কি সেই করছো তখন আমি ওকে আর কি voice সবকিছু বলে পাঠিয়ে দিলাম ও বলল ঠিক আছে ও বলল আমিও plan পেয়ে গেছি আমি বললাম ঠিক আছে না এরকম trustable বল মিঠুনের সাথে একটু আগে কথা বলছিলাম ঠিক আছে কি হয়েছে কেমন মানে বলে বুঝাতে বোঝানোর সম্ভব নয়। আর এইসব করে পড়ে পাবজি টার খেলবো না ভেবে নিয়েছি মিঠুন ও delete করে দিয়েছে আমিও delete করে দেবো। হম দিয়ে সেটা খেলব আরে সব থেকে বড় কথা সব বড় বড় মিস এদের সব বড় বড় মিস করবে ওটাই তো বলছি। ওখানে তো কিন্তু normal war start করব তো এরকম player পড়বে আমাকে শাসমল যতটা বলল যে cristal আছিস বলে এরকম এরকম player পড়ছে না হলে

এই দেখ এদের যেরকম ward পড়ছে ঠিক আছে? আমাদের ঠিক এরকম ward পড়ে বেশিরভাগ হ্যাঁ তখন থেকে league down ছিল না এখন তোদের league cristal league হয়ে গেছে দেখবি । ব্যাস দেখলাম সে বারে

সবই খেলব চাপ নেই সেটা না দুটোই ধর ঠিক আছে এবারে তিন একে চার একে পাঁচ পাঁচটা চারটে না হলে তিনটেই নটা নটা account যাবে দিদিকে আর তোর ওই ছোট account টাকে ধরিস না আর তিনটে হল দুটো eleven দুটো twelve ভ একটা ten দুটো নয় সাতটা এই নয় এগারো আর বারো দুটো দুটো করে আছে। তার উপরে এদের তো অনেকগুলো accounts আছে। চাপ নেই রানার কাছে তিনটে না চারটে account শিবের কাছে চারটি account তিনটে না চারটে account তারপরে মোটামুটি একটা শক্ত পনেরো জনের war start করতে হবে। পনেরো জন guest ফেস্ট নিয়ে